উনিশশো একুশের আগস্ট মাসে দেশে ফিরিলেন তখন তিনি জনসাধারণের মনোভাবের পরিবর্তন দেখিয়া স্তম্ভিত হইয়া গেলেন। এমনকি ভারতে ফিরবার পূর্বে ইউরোপ হইতে ভারবের~ ভারতের বন্ধুদিগকে বহু চিঠিতে ধারাবাহিকভাবে উদ্বেগ প্রকাশ করিয়াছিলেন। ইহার বহু পত্রই mordern review পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। এই দুই মহা মনীষী রবীন্দ্রনাথ ও গান্ধী ইহাদের মধ্যে মতদ্বৈধ সত্যই লক্ষণীয়। ইহাদের পরস্পরের প্রীতি পরস্পরের প্রীতি ও শ্রদ্ধা

রবীন্দ্রনাথ গান্ধীজীর সর্বদা সন্ত হিসেবেই দেখিয়া আসিয়াছেন এবং আমি তাহাকে প্রায়ওই গান্ধীজী সম্পর্কে সম্ভ্রমের সহিত কথা বলিতে শুনিয়াছি। যখন একবার মহাত্মা গান্ধী সম্পর্কে আমি টলস্টয় উল্লেখ করি তখন টলস্টয় এর অপেক্ষা গান্ধীজীর জীবন যে আর অদ্ধত্য আলোকে অধিকতর প্রতিবাদ রবীন্দ্রনাথ তাহা দেখাইতে চাহিছিলেন। কিন্তু তখন কিন্তু এখন বুঝিতেছি গান্ধীজী তাহার অপেক্ষা আমিই ভালো বুঝিয়াছি। গান্ধীজির কাছে সমস্তই হইলো স্বভাব সরল সহজ শুদ্ধ এ স্বভাব। তাহার সমস্ত সংগ্রামগুলি তাহার ধর্মের মহিমানিত টলস্টয়ের টলস্টয়ের কাছে সমস্ত ছিল এক সদ~ সদম্ভ বিদ্রোহ। দম্ভের বিরুদ্ধে ঘৃণা ঘৃণার বিরুদ্ধে উচ্ছাস, উচ্ছাসের বিরুদ্ধে টলস্টয়ের কাছে সকল বল প্রয়োগ গান্ধীজীর কাছে সকল কিছু বলের অপ্রয়োগ। উনিশশো একুশ সালে দশই april তারিখে রবীন্দ্রনাথ লন্ডন হইতে লেখেন আমরা গান্ধীজির নিকট হয়~ কৃতজ্ঞ, কারণ মানুষের স্বর্গীয় সত্তাই ভারতের বিশ্বাস যে আজও বাঁচিয়ে আছে, তাহা প্রমাণ করিবার সুযোগ তিনি ভারতকে দিয়াছেন। গান্ধীজীর অভিযানের বিরুদ্ধে গান্ধীজির অভিযানের সাফল্য সম্পর্কে রবীন্দ্রনাথ সন্দেহ প্রকাশ করিলেও তিনি যখন ভারত ফেরার পথে ফ্রান্স হইতে রওনা আসেন তখন সকল তখন সকল দিকও হইতে গান্ধীজীকে সাহায্য করিবার পরিকল্পনা লইয়াই আসেন। এমনকি উনিশশো একুশ সালে october মাসে সতয়া april এর সম্বন্ধে আমি পো~ আমি পরে আলোচনা করিব। যাহা এই দুটি মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করিয়াছিল। তাহা গান্ধীজীর প্রতি সুন্দর এক প্রশান্তি গাহিয়া শুরু ক~ শুরু হয়। ভাষায় এমনটি সচরাচর দেখা যায় না। রবীন্দ্রনাথের প্রতি গান্ধীজীর মনোভাব প্রীতিময় শ্রদ্ধার মনোভাব। তাহাদের মধ্যে মতভেদের ফলে এই মনোভাব কখনো বিন্দুমাত্র ক্ষুন্ন হয় নাই। গান্ধীজী রবীন্দ্রনাথের সঙ্গে তর্ক না মিটে অস্বস্তি বোধ করিতেছিলেন করিতেন তাহাই স্পষ্ট বোঝা যায় যে ব্যক্তিগত মন্তব্যের উল্লেখ করিয়া গান্ধীজী কোনো বন্ধু- এই জু~ তর্ক যুদ্ধকে তিক্ত করি~ করিবার তিক্ত কোরিয়া তুলিবার চেষ্টা করিলেও গান্ধীজী তাহাদিগকে থামাইয়া দিতেন। এবং তিনি রবীন্দ্রনাথের কাছে যে কতখানি ঋণী, তা ব্যাখ্যা করিয়া বুঝাইতেন এবং ইহা সত্বেও এই দুইটি মানুষের মধ্যে রঙিন ভাঙ্গন মানুষের মধ্যে ভাঙ্গন প্রশস্ত হওয়ার অপরিহার্য হইয়া উঠিল। গান্ধীজির প্রেম ও বিশ্বাসের অগাধ ঐতিহ্যকে ঐশ্বর্যকে তিলকের মৃত্যুর পর হইতে কেবল রাজনৈতিক উদ্দেশ্য ব্যাহিত হইতেছে। রবীন্দ্রনাথের উনিশশো কুঁড়ি সালেই এইজন্যে করেন। অবশ্য গান্ধীজি যে নিশ্চিত মনে করেন, রাজনীতির মরুভূমিতে নামিয়েছিলেন তাহাও নহে। যখন তিলকের মৃত্যু হইল তখন ভারতের রাজনীতিক নেতা আর কেউই ছিলেন না। সুতরাং তিলকের শূন্যস্থান কাহাকে~ কাহারো না কাহারো পূরণ করার একান্তই প্রয়োজন ছিল। গান্ধীজি বলিলেন- আজ আম~ আজ যদি আমি রাজনীতিতে অংশগ্রহণ করিয়াছি বলে মনে হয় তবে তার একমাত্র কারণ যে এই রাজনীতি আমাদের দিগকে নাগপাশির মত জড়াইয়া রইয়াছে। আমরা যতই চেষ্টা করি না কেনো ইহার হাত হইতে আমাদের কখনো আমাদের কোনোমতেই অব্যাহতি নয়। আমি সহিত বুঝিত~ বুঝিতে চাই আমি রাজনীতির মধ্যে ধর্ম কি ঢুকাই~ ঢুকাইবার চেষ্টা করিতেছি। কিন্তু রবিন~ রবীন্দ্রনাথের ইহাই জেদ। উনিশশো কুঁড়ি সালের সাতই september তিনি লেখেন মহাত্মা গান্ধী যে নৈতিক শক্তির প্ৰত্যুভ এবং সে এবং এই পৃথিবীতে একমাত্র প্রতীভ সেই নৈতিক শক্তিতে আমাদের সকলের প্রয়োজন আছে। এই মহামূল্য সম্পদ যে রাজনীতির দুর্বল রাজনীতির দুর্বল তরুণীকে নিক্ষিপ্ত হইবে এবং বিভিন্ন বাসনার রাজনীতির বিভিন্ন বাসনার অবিরাম তরাঙ্গঘাতে জর্জরিত হইবে তাহা সত্যই ভারতের এক গুরুতর দুর্ভাগ্য। কারণ রবীন্দ্রনাথ বলেন- আত্মার আহুতি দিয়া মৃতকে বাঁচানোর ভারতের কাম্য নীতি ও সত্যের আলোকে যাচাই করে দেখিলে যে সকল সমস্যাকে তুচ্ছ হো ও মূল্যহীন করিয়া ও মূল্যহীন বলিয়া বুঝা যায়। সেই সকল সমস্যা সমাধানে আধ্যাত্ব শক্তির এই অপবায় বেদনাদায়ক নৈতিক বলকে বলকে বোলে রূপান্তর করা অন্যায়। যখন যাক~ জাম~ জাঁকজমকের সহিত অসহযোগের অভিযান শুরু হইলো- এবং খিলাফত আদর্শ এবং পাঞ্জাব হত্যাকাণ্ডের নামে দেশময় চঞ্চল্য দেখা দিলো, তখন রবীন্দ্রনাথ ইহাই অনুভব করিতেছিলেন। জনতা অতি সহজে উত্তেজিত হইয়া পড়ে এবং সময়ে সময়ে আক্রোশে ক্ষিপ্ত হইয়া ওঠে। সুতরাং, জনতার উপর এই অভিযানের ফলাফল যে কী হইবে তাহা চিন্তা করিয়াই রবীন্দ্রনাথ ভীত্ হইতেছিলেন। তিনি জনসাধারণের মনকে প্রতিস্রোত প্রতিশোধ এবং অসম্ভব সকল ক্ষতিপূরণের কল্পনা ক~ হইতে ফিরাইয়া লইতে চাইতেছিলেন। তিনি চাহিতেছিলেন এই অপূরণীয় ক্ষতির কথা জনসাধারনের ভুলিয়া যাক। তাহারা তাহারা তাহাদের সকল তাহারা তাহাদের সকল শক্তি ও সাধনা দিয়ে ভারতের জন্য এক অভিনব আত্রা গড়িয়া তুলুক। রবীন্দ্রনাথের গান্ধীজির মতামত এই আহা~ তাহার আত্মত্যাগের তেজোময় শক্তিকে চিরোদিনই প্রশংসা করিয়া আসিছেন। তথাপি তাহার এই অসহযোগ আন্দোলনের নঅর্থক দিকটাকে ঘৃণা করিয়া পারেন নাই। না এই অর্থবোধক সবকিছু হইতেই হ~ হইতেই তিনি এক স্বাভাবিক প্রেরণা বশে দূরে সরে সরিয়া দাঁড়ান। এই দৃঢ় বিশ্বাসের ফলেই রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের সদও~ সদর্থক আদর্শে

এই উভয়ের এই উভয়েরই মিলন, মানব মানবের প্রগতি উপনিষদে শেষ কথা, শেষ কথা ত্যাগ, উপনিষদের রচিয়তরা ব্রাহ্ম্নের যে সূত্র দিয়েছেন তাহা হইল নেতি ইহা নহে। ভারতবর্ষে না বলিবার শক্তি হইয়াছিল। গান্ধীজি পুনরায় তাকে সেই শক্তি ফিরাইয়া দি্ছেযেন। আগাছা তুলিয়া ফেলা বপনের মতোই একান্ত প্রয়োজনীয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্টত আগাছা বাদ দেওয়ার বিশ্বাস করেন না। তি~ তাহার কাব্যময় জীবন দর্শনের মধ্যে জগত যেমনটি আছে, তাহাকে তেমনটি দেখিয়াই তিনি সন্তুষ্ট হইয়াছেন এবং তাহার সংগতির প্রশংসা করিয়া তিনি আনন্দ পাইছেনন। রবীন্দ্রনাথ তাহার বক্তব্যকে অতীব সৌন্দর্যময় ভাষার প্রকাশ করিয়াছেন। ইহা সৌন্দর্যময় কিন্তু ইহার সহিত জীবনের সম্পর্ক নাই। তাহার ভাষা যেন ন~ নটরাজের নৃত্য- প্রহেলিকার খেলা।

এর এবং তিনি বলেন হতাশার অন্ধকারে আমি মৃদু হাসি দেখিয়াছি কণ্ঠস্বর শুনিয়াছি, এই কণ্ঠস্বর বলিয়াছে শিশুদের শিশুদের তোমার তোমার তোমার পাশের স্থানেই জিৎ

ব্যাস আমার চলে যাচ্ছে তোমার খবর বল আমারও চলছে খুব ভালোই চলছে মোটামুটি কাজ ফাজ নিয়ে আর কি? কাজ আর ঘর কাজ আর ঘর ওই চলছে এই তো শুধু আর কি তারপর ইয়ে কেমন কাটালে? পৌষ পার্বন কেমন কাটালে? পৌষ পার্বণ ও কাটছিল গো ছুটি ছিলনা আমাদের তো আর ছুটি ফুটি থাকেনা পৌষ পার্বণে এই সব occasion এ বরঞ্চ আমাদের মানে কাজে যেতেই হয় ওই টুকটাক পিঠে ফিটে খেয়ে রাত্রি বেলা ঘরে এসে পিঠে খেলাম আর তো কিছু নেই life থেকে তো পুরো সব উঠে গেছে entertainment বলো যাই বলো উঠেই যাচ্ছে আস্তে আস্তে, এই যে ভালো একটা topic বললে এটার জন্যই তোমাকে call করে ছিলাম যে তুমি বললে entertainment ভালই করলে আর কি বলতো private sector এর job করলে না এই occasion গুলো ভুলে যাও festival গুলো ভুলে যাও একদম তাই আহ private sector এ job করলে কোন festival বলো বা যাই বলো কিছুই থাকে না ওর মধ্যে থেকে time বার করে মাঝে মধ্যে টুকটাক একটু এদিক ওদিক life এ entertainment দরকার আছে না তো পুরো boring হয়ে যাবে

Entertainment টা আছে বলেই এখনো অবধি সব ঠিকঠাক চলছে না হলে সেটাও যদি না থাকতো তাহলে সেই একঘেয়েমি life

আর office যাও office থেকে ফিরে বাড়িতে ব্যাস Same শুধু বাড়িতে ওই ঘুমানোর জন্য একদম তাই কয়েক ঘন্টার জন্য ঘরে আসি খাই-দাই শুয়ে পড়ি সকাল বেলা উঠে আবার দৌড়াও এই তো life হয়ে গেছে মানে আহ এর বাইরে তো কিছু দেখতে পারছি না এর মধ্যে entertainment গুলোকে আমরা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

বছরে end of the year এ ভাবি যে কিছু ছুটি জমিয়ে যাব ঘুরতে তখনও কিছু না কিছু কাজের pressure পরে গিয়ে হয় না আর তো কিছু হচ্ছেই না, তুমি ছুটির কথা বললে আমার এতো গুলো leave পরে আছে আমি প্রত্যেক মাস বলছি আমার leave এর দরকার leave এর দরকার leave এর দরকার but একটাও আজ অবধি আমি পাইনি leave গুলো কেন আছে জানি না but এই যে একটু সময় বের করে না নিজেকে refresh করার মতো এখন Online online ছাড়া তুমি আর কিচ্ছু করতে পারবে না ঠিক আছে যা পরিস্থিতি হয়ে গেছে but তুমি ইয়েটা দেখলে কি? পাঠানোর trailer টা দেখলে কি?

মারাত্মক মারাত্মক মানে অনেক দিন পর শাহরুখ একটা কিছু নিয়ে আসছে যা বলে মনে হচ্ছে যে কিছু একটা মারকাটারি কিছু একটা হবে কারণ যা তেজ দেখছি হ্যাঁ আমার মনে হচ্ছে বীভৎস কিছু একটা হবে

হ্যাঁ ও প্রায় তিন চার বছর একটা gap নিল

Last cinema টা flop ওর last কয়েকটা cinema ই flop তো যে কটা gap নিয়ে ও আহ এই বছরে ফিরছে তিনটে cinema নিয়ে তার মধ্যে বছরের শুরুতেই আসছে পাঠান কত কোটি টাকার cinema এটা বেশ শুনলাম চারশো না পাঁচশো কোটি টাকার cinema এটা আহ তো ওর যা look নিয়েছে এবং ও নিজেকে পুরো লুকিয়ে রেখেছিল হ্যাঁ এবার যা look নিয়ে ও ফিরছে আর আহ ওর যা trailer দেখছি,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

হম তোমার জার্মানি, অস্ট্রেলিয়া এই সব আহ দেশে বলছে নাকি already ও আর ইয়ে আরব

তুমি এটা দেখলে কি? ওর ইয়েতে বুর্জ খলিফাতে ওর যে ইয়েটা হল trailer টা launch হল

আমি সব দেখতে পাইনি but শুনলাম ঠিক আছে status দিয়ে ছিল just ওখানেই দেখলাম আর তারপর তো বুর্জ খলিফা তো ওর তো নিজের একটা ইয়ে রয়েছে ওর নামে ওকে দিয়েছেন যেহেতু একটা আছে ওর, হ্যাঁ ও তো থাকবে ওতো আরবের তো brand ambassador

তো ওই খানে তো ও একটা থাকবেই তার সঙ্গে আমি দেখেছি মোটামুটি কিছু যায় হোক না কেন মানে ওই দেশ ওকে সব সময় appreciate করে এসেছে সব সময় ওকে encourage করে আসছে যে চলো আমরা তোমার পাশে আছি cinema হোক বা খেলা ও actually গিয়েছিল most probably কিছু একটা IPL শুরু হয়েছে কোন একটা IPL নয় কোন t twenty চলছে তো ওইটার জন্য ও গিয়েছিল করতে

তখনি নাকি আহ আরব থেকে ওকে ওই বুর্জ খলিফায় ওর trailer টা launch করে

প্রচুর লোক তখন already ওখানে জমা হয় দেখেছি এটা আমি actually দেখছিলাম আর যদিও তাই একদম ঠিক বলে এই সবটাই জানতে পারছি আমরা ওই online social media থেকে এর বাইরে তো কিছু নেই মানে কাজ করতে করতে একটু social media টা ঘেটে নিলাম ওটাই আমাদের entertainment entertainment ওটাই আমাদের

ওটাতে refresh হয়ে যাচ্ছি আর কিচ্ছু না তুমি দেখো আজ থেকে প্রায় তুমি যদি কুড়ি বছর আগে চলে যাও সেই situation টা আর কুড়ি বছর এখন যে present অবস্থা Totally সব কিছু change হয়ে গেছে totally different মানে তুমি নিজের সাথে নিজেকে যদি compare করো নিজেকেই খুঁজে পাবে না সেই খান থেকে

কোথাও কিছু করতে গেলে তোমাকে দশবার ভাবতে হবে ভাবার আগে তোমাকে চিন্তা করতে হবে আমি ছুটিটা পাবো তো আগে? আগে ছুটিটা আগে approve হবে তারপর তুমি কোন planning করতে পারবে আগে আমরা কি করতাম আগে planning টা হয়ে যেত সবকিছু তো জানি হয়ে যাবে but এখন আগে planning করার আগেই আমাদেরকে decide করতে হয় ছুটিটা পাবো তো? তারপর planning করবো আর তুমি ছুটির জন্য যখন তুমি application দেবে আগেই তোমাকে ওদের মুখে লেগেই আছে যে না হবে না হবে না এটা ঠিক বলেছ আর যখন তুমি application এই তো application জমা দেওয়ার সময় তো দেখতে পাচ্ছি already আমার আগে কুড়ি জন application জমা দিয়ে রেখে দিয়েছে

ও ওই জন্য তো একটা কারণ আছেই তারপর work pressure একটা বীভৎস pressure কারণ এখন Lock down এর পর বল বা যাই হোক last কয়েক বছর ধরে lock down এর পর তো একটা আছেই lock down এর পর যে হারে লোক ছাঁটাই করেছে company থেকে তারপরে huge একটা pressure আমাদের উপর চলে এসেছে যারা যে কজন লোককে রেখে দিয়েছে মানে একটা লোককে চারটে চার পাঁচ জনের কাজ করতে

হ্যাঁ তো সেই হিসাবে দাঁড়িয়ে দেখতে গেলে আমাদের তো ছুটি তো আহ দিচ্ছেই না তারপরও যদিও বা আছে তখন দেখছি already কুড়ি জন apply করে বসে আছে তাদেরকে পেরিয়ে আমাকে ছুটি ইয়ে করতে হবে ওই জন্য কোন কিছুই plan করি না যদি কখনো apply দু একটা আহ ছুটি পেয়ে গেলাম weekend বা দুদিন বা তিন দিনের তখন একটা মনে হয় plan চলো ছোটখাটো কোনো কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরে আসি। Otherwise বড়ো কোনো tour তো বা কিছুই তো plan হয় না আরে তুমি তাও বললে দুদিন বা তিন দিন ঠিক আছে আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে normal week off Even কি week off এর দিনেও যদি request করে যে আজকে কাজ করতে হবে সেটাও আর মানে ভালো লাগেনা সেইখান থেকে but কি বলতো তুমি মুখের উপর deny করতে পারবে না ঠিক আছে সেই খানেও তোমাকে ওদের request টা রাখতে হয় করতে হয় But এই যে একঘেয়েমি life এর মধ্যে না কি হয় বলতো? তুমি নিজেই খিটখিটে হয়ে যাবে depression এ চলে যাবে দূর কাজ কাজ কাজ কাজ তখন তুমি না ভালোভাবে react ও কারো সাথে করতে পারবে না কেউ যদি ভালো কিছু বলছে তখন না ওই খানে তোমার নিজের মধ্যে একটা খিটখিটে ভাব চলে আসবে ঘোরাটা বা entertainment টা খুবই দরকার এইগুলো কি বলতো বোঝে না ঠিক আছে company কেউ বোঝা দরকার যে না এক টা employee যে রোজ আসে continuously এক বছর ধরে কোন leave নেয়নি প্রত্যেক দিন যেটা কাজ করেছে ছুটি নেই যখন ছুটি চাইছে দেওয়া হোক ঠিক আছে ওউ তো নিজে একটা refreshment এর দরকার আছে ওকে তো refreshment হতে হবে ওই তাহলে ভালো আরো কাজ করতে পারবে but এটা বোঝে না company কি বোঝে যে না আমার শুধু benefit হলেই হলো employee যা করছে করুক even কি আমার কিছু দিন ধরে মানে ভীষণ দরকার ছিল leave এর but আমি leave তখন থেকে বলে আসি এখনো অবধি সেটা senction করছে না deny করে যাচ্ছে deny করে যাচ্ছে এই নিয়ে

Multiplex এ যাবে ভাববে যে দেখতে যাব সেটাও তোমার time এ হবে না হয়তো হয়তো তুমি তোমার যে time টা আছে সে time টা হয়তো তোমার shift আছে বা other যে time টা আছে সেটা হয়তো মানে এমন একটা timing থাকবে যেখানে তুমি নিজে adjust করতে পারবে না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 এইটা একটা ঘটনা এবার দেখো আমার ব্যাপারটা কি বলতো? এবার ছুটি ছাটার ব্যাপারটা এ রকম একটা problem এর জায়গায় দাঁড়িয়ে গেছে এমন মানে হয়তো বলতে গেছি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

এবার পরে যখন ছুটি নিতে যাচ্ছি তখন বলে তুমি তো তখন ছুটি নিয়ে ছিলে তখন তো তুমি তো office এ তুমি তো ঘরেই তখন ছিলে

তোমাকে আর কেন ছুটি দেব? এবার কিছুতেই বোঝাতে পারছি না যে তখন যে ছুটিটা নিয়েছি ওটা তো বাধ্য ছিলাম আমি

আমি তখন বাধ্য ছিলাম যে আমার physically আমি আহ মানে ঠিক ছিলাম না তো আমি কি করে office এ আসবো? কে কাকে কি করে বোঝাবে? এবার কথা হচ্ছে দেখো ultimate আমরা ধরো entertainment নিজে থেকে করব করব টা তো আমাদের সঙ্গে আমাদের family জড়িয়ে আছে

তারাও তো চাই যে না চলো আহ মা মাসে একটা অন্তত রবিবার একটা অন্তত শনিবার চলো একটু ঘুরে আসি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

তো তারাও ঘরেই বসে আছে আমরা online এ হয়তো কোন একটা cinema release করল hall এ সেটা কিছু দিন পরে আমার online এ সেটা দেখতে পায়ে যাচ্ছি

এবার ঘরে বসে mobile এ সেই cinema টা দেখা বা TV সেই cinema টা দেখা আর বাইরে গিয়ে একটু relax করে cinema দেখা তারপরে একটু খাওয়া দাওয়া ঠিক আছে এই যে ব্যাপারটা এটাতো আহ হচ্ছে না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

আপনি আমাকে আটকে রেখে দিচ্ছেন জায়গায় মানে by force আমায় কাজটা করতে হচ্ছে তো সেখানে আমি hundred percent দিতে পারছি না যার জন্য কাজটা ঠিক মতো হচ্ছে না আমি আমার কাজ যদি timely complete করেও ফেলি

তা আমি হয়তো কাজটা complete করেও ফেললাম তারপরও দেখা গেল আমাকে অন্য লোকের কাজ দিয়ে দিল

মানে আমাকে ছাড় ছাড়বেনা school মানে school মনে আছে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

ঠিক এখানেও তাই মানে রাত্রি বেলা আটটার সময় ছুটি তো আটটার সময় তোমাকে বেরোতে হবে পারলে তুমি সাড়ে আটটা সাড়ে আটটা ওই রকম সময় বেরোবে কিন্তু কখনই তুমি ছটার সময় বেরোতে পারবে না এটাই হয়ে গেছে আমাদের life Same issue Same issue face করছে সবাই যখন থেকে এই lock down টা employee ছাঁটাই হয়েছে কাজের pressure টা এত এসে গেছে যারা আছে তাদের ওপর যে তারও চাই কিছু করতে but option নেই এরা এমন ভাবে বেঁধে রেখে দিয়েছে কিচ্ছু করার নেই but আর একটা জিনিস হয়তো তুমি লক্ষ্য কি না দেখেছো কি না জানি না এখন আহ pan india তে release করার কথা চলছে যেটা জিৎ দার trailer টা এসেছে চেঙ্গিজ উফফ পুরোপুরি আহ যেটা fight এর screen গুলো রয়েছে south থেকে নেওয়া হয়েছে তুমি একবার দেখবে তাহলে তুমি বুঝতে পারবে যে কি করেছে মানে south এর বল সবাই আহ bollywood এর বল ঠিক আছে? সবাই ওর নাম করছে যে tollywood এ তারপর উহ bengali industry তে এই রকম যে কোন একটা movie হতে পারে trailer হতে পারে ঠিক আছে কল্পনাও করতে পারে নি হম bengali industry তে আহ আস্তে আস্তে cinema অনেক ভালো হচ্ছে অনেক উন্নত ধরনের হচ্ছে দেখো ultimate সবটাই হচ্ছে budget

Budget যদি একমাত্র যেহেতু south এর budget বীভৎস প্রচুর হয় bollywood এর বা budget প্রচুর হয় আর যেখানে সেখানে একটা artist সামান্য একটা artist যারা ওই আহ এক কোটি দু কোটি টাকা নিয়ে নিচ্ছে

সেখানে আমাদের ওই মানে একটা artist ইয়েতে মানে মুম্বাইতে বল south এ বল

এক কোটি টাকা দুকোটি টাকা নিচ্ছে হয়তো কোন একটা junior artis বা একটা চেনা পরিচিত কোন charcter role এর জন্য

সেই budget টা দিয়ে আমাদের এখানে পুরো cinema তৈরি হয়ে যাই

পুরো cinema তৈরি হয়ে যাই তো naturelly আমাদের ওই ভাবেই cinema গুলো তৈরি হতো যেখানে আহ আমার আহ action sequence দেখে বোঝা যেত যে এগুলো বলছে এত এতটা ভালো photo মানে ওরা bfx এ কাজ করতে পারছে না আর সেই quality নয় কিন্তু এখন আস্তে আস্তে জিনিসটা change হচ্ছে মানে আস্তে আস্তে চিত্র change হচ্ছে কিরকম ধরো bfx এর আহ quality বেরে গেছে

তাহলে দেখবে যে ওর আহ হয়তো উচ্চারণ নিয়ে এখনো সমস্যাটা আছে রয়ে গেছে

ওই type এর যেটা যে type এর cinema ও শুরুতেই এসেছিল যখন করছিল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

হ্যাঁ এখন প্রজাপতি দেখলাম